গাসের উপর একটি পাখি দেখিতে পাইতেসি।

এখানে একটি সার্ভিস সেন্টার দেখিতে পাইতেসি।

কাউন্টারের উপরে একটি প্রিন্টার দেখা যাচ্চে ।

দুকানটির বিতরে কয়েকগুলো স্যালফ দেখা যাচ্চে।

এই ছবিটিতে একটি ওয়ার্ক শপ দেখিতে পাইতেছি।

এসিটি খুলা অবস্থায় দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একজন মহিলা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের নীচে একটি প্লাস্টিকের ড্রাম দেখা যাচ্ছে।

জিম সেন্টারটির ভিতরে একটি ল্যাগ প্রেস মেশিন রাখা আসে।

সেন্টারটির বিতরে অনেকগুলি জিম ইকুইপমেন্ট রাখা আসে।

রেস্টুরেন্টের ভিতরে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি বাকেট দেখা যাচ্ছে।

নার্সারিটির ভিতরে একটি টেবিল রাখা আছে।

এখানে একটি মিষ্টির দোকান দেখা যাচ্ছে।

দুটো বাচ্চা দাঁড়িয়ে আসে ।

সোফাটি সিলভার কালারের পেইন্ট করা আসে।

সোফার সামোনে কয়েকটি ফুলের গাছ দেখা যাচ্ছে।

লাইব্রেরীর -এর সামোনে কয়েকটি মটরসাইকেল দেখা যাচ্চে।

টুলগেটের পাশে একটি কার দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একটি রাস্তা দেখা যাচ্ছে।

জুয়েলারির বিতরে একটি শোকেস রাখা আসে ।

গিয়ালারিটিতে একটি চেয়ার রাখা আসে।